semester হয় ছয় মাসের করে কিন্তু ওই যে corona র সময় যে আমাদের দুই বছর বসা ছিল সেই পর থেকে আমাদের টা, এমনি generally হয় ছয় মাসের কিন্তু আমাদেরটা চার মাস করে করে দিয়েসে ও আচ্ছা এখন চার মাস করে, করে দিসে? হ্যাঁ কিন্তু এখন আবার, এখন পরিস্তিথি ঠিক হবে, এই বছর থেকে নতুন student যারা তাদের আবার again ছয় মাস করেই ছয় মাস করেই হবে semester হ্যাঁ হ্যাঁ আমাদের ও তো চার মাস করেই semester হত সবসময় থেকেই কিন্তু এখন হচ্ছে এই বছর থেকেই নতুন rules আমাদের আর কি university তে, যে তোমার ছয় মাসে আরকি by system এ চলে যাচ্ছে semester না আমাদের আগে ছিল ছয় মাসের, মাঝখানে আবার করে দিয়েছিল চার মাসের এখন আবার ছয় মাস করে দিয়েছে হম আচ্ছা corona র সময় তোমাদের মানে কিভাবে কি চল~ চলতো, মানে online এই সব টলাস হত নাকি off ছিল মানে gap এ পর্সিলা না কি? প্রথমে এক বছর পুরাই gap ছিল, আমাদের দুটো semester পুরো বন্ধ ছিল তখন কোনো online class ও হয়নি মানে ঐযে দু হাজার বিশ এ শুরু শুরুতে corona ছিল তখন

এর পরের বছর তখন আবার আমাদের একদম বছরের শেষের দিকে আমাদের final নিয়ে ফেলেছিল আমাদের class টলস আমাদের থেকে এমনি ফাইনাল নিয়ে আমাদেরকে পড়ে next semester এ দিয়ে দিয়েছিল

ও মানে পরীক্ষাটা তোমাদের যেয়েই দিতে হত হ্যাঁ পরীক্ষা, গেয়েই দিতে হত আচ্ছা আচ্ছা আ এমনে হচ্ছে corona র সময় normal private গুলো তে যেটা করছিল, যে আমাদের, class টা online এই নিত zoom meeting এর মাধ্যমে তো online এ কি, class নেওয়ার ফলে যেটা হত যে আহ পরীক্ষা মানে exam দেওয়ার তো কোনো option নেই তো মামাদের দেখা যেত assessment দিয়ে দিত যে একটা question দিয়ে যে এই question এর answer টা, তোমার হচ্ছে গিয়ে, এত time এর মধ্যে করতে হবে তো দেখা যাইত main যে exam গুলো যেমন midterm final এগুলোর ক্ষেত্রে কি করত যে question দিয়ে deadline দিয়ে দিত যে তোমার তিন দিনের মধ্যে এটা solve করে আ answer ready করে আর কি এই E-mail এ পাঠাই দিতে হবে এরকম আর যখন quiz থাকত আরকি তিন marks বা twenty marks এর, ওটা live ই হত মানে zoom মিটিং এ থাকা কালীন ই time দিত দশ minute বা বিশ minute ওই time এর মধ্যেই পোলাপান হচ্ছে, আমরা আরকি ওটা solve করে teacher কে আর কি জমা দিয়ে দিতাম এই ভাবে কিন্তু private এ মানে একটা ভালো সুবিধা ছিল corona তে সেটা হচ্ছে যে আমাদের class gap জয়েনি একদমই মানে যখন থেকেই corona র ছুটি দিসে এক দুই সপ্তাহের মধ্যেই হচ্ছে class আবার restart হয়ে গেছে zoom মিটিং এর মাধ্যমে so দেখা গেছে যে আমাদের আ কোনো semester ওই ভাবে gap জয়েনি কিন্তু হ্যাঁ পড়ালেখার ক্ষতি হয়েছে যেমন lab যেগুলো হয়ে আরকি যেগুলো lab এ শিখানো হয়, হাতে কলমে practical অগুলা তো আসলে online এর মাধ্যমে সম্ভব না, তো দেখা যাইতো যে, ওগুলো হচ্ছে তোমার অ্যাঁ ওই subject গুলো আর কি স্কিপ করে হয়িত coronar সময় সুধু মাত্র theory গুলো সেখান হতো

আমরা সেই ভাবে মনে করি যে corona র দুই বছর আমাদের কোনো কাজ সিখানে হয়েনি, কোনো class হয়ে নাই practical সেই ক্ষেত্রে মনে করো আমরা কাজের দিক থেকে অনেকটাই পিছিয়ে আছি হ্যাঁ হ্যাঁ শিক্ষার আসলে অনেক ক্ষতিই হয়েছে, চত থেকে বড় সবার ই কারণ, হাতে কলমে যে শিক্ষাটা ওটা তো করোনার সময় কিভাবে নিবে coronar সময় তো সব online এই চলে গেছে তাই না আর মনে করেন practical এ তো fail করার কোনো system নেই তো সেই ক্ষেত্রে মনে করেন, আমরা ওই যে practical এ কেমন কাজ পারতাম ও না, সেই ক্ষেত্রে আমরা মনে করেন অনেক কম কম mark, পেয়ে আমরা পরীক্ষা গুলয়ে pass করসি কারণ কি আমরা কোনো কাজ পারিনা সেই জন্য কাজ দেখাতেও পারিনি আমাদের practical পরীক্ষা গুলোতে, তো সেই ক্ষেত্রে number গুণ অনেক কম ই আসছে, সেই দিক দিয়ে আমাদের GPA টাও অনেক কম চলে আসছে হ্যাঁ হ্যাঁ আবার এটা ঠিক কথা বলছো, coronar সময় দেখা যেত যে, কে ভালো স্টুডেন্ট কে খারাপ বা কে কেমন আ performance দিচ্ছে আর কি ইটা তো বুঝা যেত না, তো teacher রা কি করত normal time এ যেই রকম আমাদের question আস্ত তার থেকে অনেক বেশি question কঠিন করে দিতি corona র সময়

but আলাদা ভাবে যে teacher এর কাছ থেকে পরামর্শ নিব বা শিকব, এইটার আসলে কোনো উপায় ছিল না জি কারণ কি মনে করেন class এ আমরা পরার প্রতি যেরকম মনোযোগ দিয়ে পর্তাম একটা উঝে গিয়া করতাম কিন্তু মনে করেন zoom class টা তে সেরকম মনোযোগ দেওয়া হত না হ্যাঁ হ্যাঁ আবার আমি মজার একটা কথা বলি অনেক সময় কি এত সকাল নয়টা বাজে ক্লাস থাকতো

তো teacher একা একা পড়াই জয়িত কিন্তু কেউ কোনো ও করতো না, hello?

হ্যাঁ সুনছি বলেন হ্যাঁ তো ওই সময় যেটা হত যে class এ হচ্ছে সবাই join দিত, তো সবাই জিন দেওয়ার পর, ঘুমিয়ে যেত যার কারণ এ class এর teacher যখন কাউকে কোনো question করত দেখা যেত কেউ ই কোনো response করছে না এরকম হ্যাঁ কারণ কি camera zoom এ তো এত student দের সবার camera চালু থাকত না সবার যদি মেয়ে~ sound অং করে রাখে তাহলে মনে করেন একটা তৈরী হচ্ছে class এ মনোযোগ করা আসছে না সে ক্ষেত্রে mute করে রাখা হত, তারপর অনেক ক্ষেত্রে camera গুলো off রাখা হত, তো সেই ক্ষেত্রে দেখা জয়িত যে যার মত হয়েত বা mobile টবায়িল class চলতেসে, যে যার মত উঠে চলে গেছে, যে যার কাজ এ বেস্ত হয়ে পরেছে হ্যাঁ হ্যাঁ আর সবাই যদি এক সথে camera on করে রাখে, তাহলে দেখা যেত যে net problem করতো, network অনেক issue হত স্লো হয়ে যার কারণ এ, teacher নিজেই বলত সবার হচ্ছে মানে mic আর হচ্ছে গিয়ে camera off করে রাখতে, যাতে disturb না হয় class এর মাজঘানে তো এই সবাই ঘুমিয়ে যেত এটা কিন্তু একদমই ঠিক মোটকথা আমরা কখনও গ্রাহ্য দিয়ে পড়ালেখা করি নাই সেটা সময় আমরা সবাই হেলাফেলা করে বসলাম যার কারনে মনে করেন আমরা অনেকটাই বিছিয়ে পড়েছি তা ছাড়া মনে করেন আমাদের যে practical class গুলো হয় নাই আমরা ক~ হাতে কলমে যে শিক্ষাটা ছিল সেটার অনেকটা কমতি ছিল তার কারণে মনে করেন আমাদের অনেকটাই ক্ষতি হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলেছ অনেক ক্ষতি হয়েছে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মানে যারা হচ্ছে মাধ্যমিক এ পরে, ওই school এ পড়ে তাদের কারণ তাদের হচ্ছে এখন সময় basic পড়ালেখা শেখার হ্যাঁ basic জিনিসগুলো শিখতে পারার আর এখনই corona র কারণে ওদের কিন্তু ধরো যারা six seven এ পরে ওদের কি মনে কর সব corona র মধ্যে class হচ্ছে, হচ্ছে তোমার zoom এ তো ওরা যেহেতু ছোট মানুষ ওরা তারা তো মনোযোগ দিয়ে zoom এ class করবে না, দেখা যায় ওরা ক্লাস ঠিক মতো করে না একদম basic জিনিস পত্র ইংরেজি বাংলা যেগুলো থাকে এইগুলোই শিখতে পারছে না ঠিকমতো জি এ ছাড়া মনে করেন পরে regular class শুরু হলো school college খুলে দেওয়া হলো

clear করে যে আমাদের কোন কোন যে বিষই সমস্সা আছে ওই ওই বিষয়টা ঠিক করে নি আসলে টাও করা হয়েনি আর

এ মানে দিলে রেখেই সবাই আমরা কি করসি নতুন semester এর নতুন course এর হচ্ছে add হয়ে গেছি, নতুন জিনিসে মনোযোগ দিয়ে ফেলেসি, তো দেখা গেসে আগের জিনিস গুলো ওই gap এর মধ্যেই পরে আসে, ওগুলো কখনই clear হয়েনি জি আচ্ছা এ বছর যে নতুন বই সংস্করণ করা হলো, এটা সম্পর্কে কি আপনি জানেন? আমি শুনেছি এই বছর হচ্ছে নতুন বই সংস্কর করা হয়েছে কিন্তু, আমি অনেকের কাছেই শুনলাম কয়েকটা মানে মতভেদ জি বাংলা তারপর ধর্ম অ্যাঁ তারপর সমাজ এখান থেকে কি করছে আমাদের ওই

জি আপু ওই সেই ক্ষেত্রে অনেকটাই topic change করা হয়েছিল আসলে তারা কোনো সেজনশীল নেই আমরা সেজনশীল কাজের মনভাটা প্রকাশ করি সেই সেজন্শিলি ওদের নেই

জি এ ছাড়া আপু দেখেন class five থেকে যখন আমরা class six এ উঠি, তখন মনে হই আমাদের কাছে এইটাই একটুখানি কঠিন থাকে যখন নতুন একটা এমনিতেই তো কঠিন লাগে এখন তো six seven এ সেজনশীল নেই তারপর আবার দেখেন, six seven এ আমরা যখন সেজনশীল করতাম তখন ইতিহাসে আমাদের এই সমস্যাটার সমাধান হয়ে পড়তো তো আমরা আর ভয় পাইতাম না তো এখন দেখেন six সেভে এ করে সেজনশীল নেই যার কারণে class eight এ যখন পরীক্ষা দিতে যাবে তখন অনেক টাই সমস্যা হবে ওদের হ্যাঁ হ্যাঁ প্রথম দিকে তো একটু practice হয় তাই না, তো six seven থেকে যখন সেজনশীল দিত মানে মানে দে~ আমাদের যখন দিত তখন আমাদের একটু practice হয়ে যেত ভালো ভাবে যে কি ভাবে কি করতে হয় so তখন খারাপ marks পেলেও, ভবিস্যতে যে হচ্ছে গিয়ে, ভালো marks পাওয়া যেত

আপু একটা সমস্সা কি জানেন আমি আসলে মাদ্রাসায় চলে এই ছিলাম, মাদ্রাসায় আমি primary

তো class six এ ভর্তি হয়েছিলাম প্রথম বার যখন আমি সেজনশীল দেখসিলাম আমি অনেকটা ঘাবড়িয়ে পড়সিলাম, আমি কোনো মতেই ইটা answer পারছিলাম, তখন আমাদের যা একন তো অর্ধবাসীক আর বাসিক এর system প্রথম সামিক দ্বিতীয় সামিক এগুলো ছিল না

তারপরও আমি অর্ধ বার্ষিকীকে অনেক খারাপ করছিলাম যতগুলো subject ছিল ছিল সবগুলো subject আমি খারাপ করছিলাম আচ্ছা আচ্ছা, তো তারপর হচ্ছে আসতে আসতে তোমার হচ্ছে সেজনশীল টা কি ভাবে আর কি

সে~ ইটা ভ~ হ্যাঁ ইটা একটা বয়েস তৈরী হয়ে যায় হুট করে কিছু একটা পাইলে হয়ত ওটা সাথে সাথে আমাদের নিজেরকার

হ্যাঁ একটু হয়

আসতে আসতে পরে হচ্ছে ওই জিনিসটা আয়ত্তে চলে আসে ওই জিনিসটা আমরা ভালো করা শুরু করি, প্রথমদিকেই তাছাড়া আমরা ভালো করতে পারব না ওটা তো আসল সম্ভব ও না জি এছাড়া মনে করো ওদের কোন সৃজনশীল ব্যবস্থা নেই আমি বইগুলো দেখলাম বইগুলোতে আমি সুধু দোল গত পাচ~ কাজ পেয়চিলাম আরে ছাড়া দেখেন আমরা কিন্তু আমরাই স্কুল ছাত্রী যখন আমরা কিন্তু কখনোই দলগত কাজগুলো করতাম না। যেটা আমাদের পার্শ্বে যে দলগত কাজগুলো থাকতো সেই কাজগুলো কিন্তু আমরা কখনোই করতাম না না ওগুলো আমাদেরকে স্কিপ করানো হতো সবসময় teacher আসলে বলে দিত ওগুলো করার কোন প্রয়োজন নেই, এরকম কারণ কি আমরা সবসময় সৃজনশীল ই পড়তাম ওই ধরনের দলগত কাজ করতাম না, এখন কিন্তু দেখলাম ওদের কোনো প্রশ্ন উত্তর নাই কোনো, সুন্ন্হস্থান ডান বাম কিছুই নাই ওদের সমস্ত বই জুড়ে আছে শুধু দলগত কাজ হ্যাঁ আসলে এইটা ওদের কি change করে বইটা আসলে এরকম দেয়া হয়েছে জানি না তবে আমি আশা করতেছি যে এই নতুন বই যে সংস্কার হয়েছে এতে ওদের পড়ালেখার প্রতি খারাপ প্রভাব না পড়ুক ওরা নতুনভাবে নতুন একটা style এ ছেলে মেয়েদের কে আর কি সিখাক

নতুন কিছু পদ্ধুতি অবলোম্হন করার আগে শিক্ষা মন্ত্রী কিন্তু সেটা announce করে যে উনি কি মি পদ্ধুতি পরিবর্তে আনতে যাচ্ছেন যেমন কি JC তুলে দেওয়া, তারপর HAC তে বিভাগ উঠিয়ে নেওয়া এই ধরনের তথ্যগুলো কিন্তু উনি আগেই প্রকাশ করেছে কিন্তু এইযে নতুন কোনো সংস্করণ নিয়ে কিন্তু নেয়কখনো কোন তথ্য প্রকাশ করে নি তার জন্য হয়েত আমরা এখন ভালো ভাবে কোনো idea পাচ্ছি না হ্যাঁ হয়তোবা আগে থেকে উনি যদি announce করতো সেক্ষেত্রে আমরা নতুন একটা idea পেতাম, যাইহোক আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যদি উন্নত হয় সেটাই আমাদের সবার জন্য ভালো আর সেটাই আমরা সবাই চাই জি আপু, আচ্ছা ঠিক আছে আপু আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম ভালো লাগলো আপনার সাথে কথা বলে okay আবার তোমার সাথে আবার আরেকদিন কথা হবে আজকে তাহলে এই পর্যন্তই থাকুক ঠিক আছে ভালো আপু ভালো থাকবেন.

হম হম বলো এই আছি hello বাড়ির সবাই ভালো? এই আছে মোটামোটি, তোমার বাড়ির সব ভালো? হ্যাঁ ভালোই আছে, তবে বাবার শরীরটা একটু খারাপ হয়েছিল hospital আ~ নিয়ে যেতে হয়নি ওই ওষুধ দেয়া হয়েছে, ওষুধেই সেরে গেছে

কিন্তু আমি ভাবছিলাম মানে আগেরদিন কথা হলো যেখানে বলছিলিযে মানে ওই health skim নিয়ে বলছিলি আমি ভাবছিলাম recent একটা health scheme এর করে ফেলবো তো আমাকে আরেকটু details একটু বল না হম তবে health scheme তো অনেক company আছে

তুমি ওই Policy Bazar বলে একটা site আছে হম তো সেখানে গিয়ে দেখতে পারো

user id মানে user id create করতে হবে হম id বানাতে হবে, তো সেখানে থেকে তুমি details দেখতে পাবে, কোন কোন company তোমাকে কি কি রকম benefit দিতে পাচ্ছে তো~ এখানে তো অনেক রকমের company আছে

Star Health Insurance বলে আছে, আদিত্য বিল্ডার আছে

রয়েল সুন্দরাম আছে

তো সেখানে দেখবে তুমি ওই

monthly premium কেমন হচ্ছে আর কত টাকা benefit দিচ্ছে পাঁচ লাখ দিচ্ছে না দু লাখ দিচ্ছে দিচ্ছে নাকি পনেরো লাখ দিচ্ছে আ~ যেরকম তুমি premium ওই benefit নিবা সেরকম কিন্তু premium টা বাড়বে

তুমি যদি চাও এখানে ধরে রাখো যে তুমি তোমার নাম করছো বা আমাকে add করতে পারবে বা তোমার যদি আ~ বৌ ছেলে থাকে সেগুলোকেও add করতে পারবে কিন্তু সেক্ষেত্রে premium টা বেড়ে যাবে আচ্ছা, মানে এই premium টা মানে কতদিন পর্যন্ত আমাকে দিতে হবে কতদিন পর্যন্ত মানে তুমি যতদিন পর্যন্ত facility নিবে

তুমি এইটা কিন্তু মানে মানে

হচ্ছে যে monthly একটা SIP করি না আমরা

যে তুমি আগের টাকা দিলে মাসে মাসে

তুমি দু মাস পর কি তিন মাস পর তুমি তুমি বা তোমার কোনো family অসুস্থ হলো সেখানে hospitalize করতে হবে hospital এ ভর্তি করতে হবে

পাঁচশোটাকা বা হাজার টাকা করে দিচ্ছিলে সেই টাকাটা তখন কাজে লাগবে যে

পাঁচশো কি হাজার টাকার coverage ধরে রাখো যে পাঁচ লাখ টাকা দিবা

তো ওই পাঁচ লাখ টাকার তখন কিন্তু তুমি benefit পাবা মানে তখন তোমাকে র কোনো টাকা খরচা করতে হবে না তখন কিন্তু পুরো পুরি company তোমাকে সে টাকাটা দিবে hospital এর যতরকম খরচা হবে আচ্ছা যদি দেখা গেলো যে মানে ওই health scheme টা কাজে লাগার কোনো দরকারি পড়লো না

তা হলে পরে কি হবে টাকা গুলো আ~ এইটা বা কে তাহলে টাকাটা চলে যাবে মানে ধরে রাখো তুমি যে মানে পাঁচশো টাকা কি হাজার টাকা করে দিচ্ছ

কিন্তু এটা কিন্তু refundable হয় না এটা কিন্তু তোমাকে টাকা ধরে রাখো যে এক বছরের জন্য করে দেয় হম হ্যা তো যদি মনে করো যে এক বছর পর করবোনা বা এইটা চালাবো না তো সেই ক্ষেত্রে কিন্তু টাকা কিন্তু তুমি আর ফেরত পাবে না যেই টাকাটা দিয়ে দিছো সেটা চলে যাবে

পরের মাসে যদি আবার করতে শুরু করো তাহলে কিছু claim bonus পাওয়া যায়, কিছু কিছু company আছে যারা no claim bonus দেয়

তাহলে পরের বছর কিন্তু সেই টাকার পরিমানটা কিছু কমে যাবে আ~ যেহেতু তুমি regular customer হয়ে যাচ্ছ সেই company র

এটা একটা facility বলা যায় হম সে ঠিক আছে কিন্তু তাহলে আগের বছরের maximum টাকাটাই তো আমার পুরো মানে জলে চলে গেলো

হ্যা কাজে লাগলোনা কিন্তু এটা একটা স এদিক থেকে ভাবলে ভাবতে গেলে কিন্তু জনসাধারণের একটা সুবিধা কারণ কী? হম যাদের ধরে রাখো যে